অ্যাকাউন্ট সেটিং এবং জীমেল অ্যাকাউন্ট কনফিগার করার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব একটি ইমেল একাউন্টে নতুন ফোল্ডার যোগ করা
ম্যাসেজ খুঁজতে অ্যাডভান্সড ফিল্টার নির্ধারিত করা
ম্যাসেজ ফিল্টার ব্যবস্থিত করা
আমরা এও শিখব ইয়াহু অ্যাকাউন্ট নিজে কনফিগার করা
একাধিক অ্যাকাউন্ট ব্যবস্থিত করা
মেল অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট সেটিংস বদলানো
একাউন্ট মুছে ফেলা
এখানে মোজিলা থান্ডারবার্ড 1301 ব্যবহার করছি যা উবুন্টু 1204 এ উপলব্ধ
লঞ্চারে থান্ডারবার্ড আইকনে টিপুন
থান্ডারবার্ড উইন্ডো প্রর্দশিত হয়
এখানে আরেকটি ফোল্ডার যোগ করুন
বাম প্যানেল থেকে স্টুসেরনে আত জিমেইল ডট কম একাউন্ট নির্বাচন করুন
স্টুসেরনে আত জিমেইল ডট কম এ ডান ক্লিক করে নিউ ফোল্ডের নির্বাচন করুন
নিউ ফোল্ডের ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নামে ফীল্ডে ইম্পোর্টেন্ট মেইলস লিখুন
ক্রিয়েট ফোল্ডের এ টিপুন
ফোল্ডার তৈরি হয়ে গেছে
এখন গুরুত্বপূর্ণ মেল ইনবক্স থেকে এই ফোল্ডারে স্থানান্তরিত করতে পারেন
এই মেল নির্বাচন করে ইনবক্স থেকে ইম্পোর্টেন্ট মেইলস ফোল্ডারে ড্রেগ এবং ড্রপ করুন
এখন বিভিন্ন ফিল্টার অপশন ব্যবহার করে ম্যাসেজ খুঁজতে পারেন
বাম প্যানেল থেকে STUSERONEgmail ডট কম একাউন্ট নির্বাচন করুন
ডান প্যানেলে অ্যাডভান্সড ফিচার্স এর নীচে সার্চ মেসেজেস এ টিপুন
সার্চ মেসেজেস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ম্যাসেজ খুঁজতে ডিফল্ট সেটিংস ব্যবহার করুন
ডিফল্টরূপে ম্যাচ এএলএল ওএফ থে ফলোইং অপশন নির্বাচিত রয়েছে
ডিফল্টরূপে সাবজেক্ট এবং কন্টেইনস ও নির্বাচিত রয়েছে
পরের ফীল্ডে টেন ইন্টারেস্টিং লিখুন
সার্চ এ টিপুন
সাবজেক্ট নেমের সাথে মিলিত ম্যাসেজ প্রদর্শিত হয়েছে
আপনি এগুলি ফোল্ডারে সংরক্ষণ করতে পারেন
টিউটোরিয়াল থামিয়ে এই কাজটি করুন
ম্যাসেজকে তারিখ অনুযায়ী খুঁজে এটি একটি ফোল্ডারে সংরক্ষণ করুন
এই ডায়লগ বাক্স বন্ধ করুন
এই মেল অ্যাকাউন্টের জন্য নতুন ফিল্টার তৈরী করি ফিল্টার মেল বাক্সের ম্যাসেজ ক্রমবদ্ধ করতে বাছাই করতে পারি
এখানে আমরা থান্ডারবার্ড সাবজেক্টের সাথে সকল ম্যাসেজ ইম্পোর্টেন্ট মেইলস ফোল্ডারে স্থানান্তরিত করব
বাম প্যানেল থেকে STUSERONEgmail ডট কম একাউন্ট নির্বাচন করুন
অ্যাডভান্সড ফিচার্স এ মানাগে মেসেজ ফিল্টার্স এ টিপুন
মেসেজ ফিল্টার্স ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নিউ ট্যাবে টিপুন
ফিল্টার রুলস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ফিল্টার নামে ফীল্ডে থান্ডারবার্ড লিখুন
আবার ফিল্টার নির্ধারিত করতে ডিফল্ট সেটিংস নির্বাচন করুন
ডিফল্টরূপে ম্যাচ এএলএল ওএফ থে ফলোইং অপশন নির্বাচিত রয়েছে
ডিফল্টরূপে সাবজেক্ট এবং কন্টেইনস ও নির্বাচিত রয়েছে
পরের ফীল্ডে থান্ডারবার্ড লিখুন
এরপর পারফর্ম ঠেসে একশনস ফীল্ডে অপশন মুভ মেসেজ টো তে বদলান
পরের ড্রপ ডাউনে টিপুন ব্রাউজ করুন এবং ইম্পোর্টেন্ট মেইলস ফোল্ডার নির্বাচন করুন
ওক তে টিপুন
ফিল্টার এখন মেসেজ ফিল্টার্স ডায়লগ বাক্সে প্রদর্শিত হয়
এখন রান নও এ টিপুন
ডায়লগ বাক্স বন্ধ করুন
এখন ইম্পোর্টেন্ট মেইলস এ টিপুন
লক্ষ্য করুন যে থান্ডারবার্ড সাবজেক্টের সাথে মেলগুলি এই ফোল্ডারে স্থনান্তরিত হয়ে গেছে
একাধিক একাউন্ট সঞ্চালন করতে পারেন
এর মানে হল থান্ডারবার্ড ব্যবহার করে শুধু জীমেল সাথে ইয়াহু বা অন্য কোন মেল একাউন্ট থেকে মেল প্রাপ্ত পাঠানো এবং ব্যবস্থিত করতে পারেন
জীমেল একাউন্ট থান্ডারবার্ড দ্বারা নিজেই কনফিগার হয়ে যায়
অন্যান্য অ্যাকাউন্ট নিজে কনফিগার করতে হবে
থান্ডারবার্ডের মাধ্যমে ইয়াহু অ্যাকাউন্ট STUSERTWOyahoo ডট আইএন কনফিগার করুন
ইয়াহু একাউন্টে পপ আগেই সক্ষম করে রেখেছি
এটি কিভাবে করেছি
প্রথমে আমি ইয়াহু একাউন্টে লগইন করেছি
তারপর একটি নতুন ব্রাউজার খুলে এড্রেস বারে wwwyahooin লিখুন
এখন yahooআইএন এ ইউজার নেম স্তুসের্ত্ব লিখুন এবং তারপর পাসওয়ার্ড লিখুন
উপরের বাম কোণায় অপশনস এবং মেইল অপশনস এ টিপুন
বাম প্যানেলে পপ এন্ড ফরওয়ার্ডিং এ টিপুন
অ্যাকসেস যাহু মেইল ভিআইএ পপ নির্বাচন করুন
ক্লোজ ট্যাবে টিপুন
সেভ চেঞ্জেস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
সেভ এ টিপুন
এখন ইয়াহু একাউন্ট থেকে লগ আউট করে ব্রাউজার বন্ধ করুন
এখন ডান প্যানেল থেকে একাউন্টস এর নীচে ক্রিয়েট নিউ একাউন্ট এ টিপুন
মেইল একাউন্ট সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
এর নাম হিসাবে ইউজার্টও লিখুন
এরপর ই মেল এড্রেসে ইয়াহু আইডি STUSERTWOYAHOOIN এটি লিখুন
তারপর পাসওয়ার্ড লিখুন
কন্টিনিউ তে টিপুন
মেইল একাউন্ট সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ইনকমিং সার্ভার নামে ফীল্ডে পপ3 নির্বাচন করে সার্ভার হোস্টনেমের জন্য পপ ডট মেইল ডট যাহু ডট কম লিখুন
পপ3 নির্বাচনের কারণ মেল অফলাইন যাচাই করতে চাই এবং এইজন্য সকল মেল স্থানীয় কম্পিউটারে ডাউনলোড করব
পোর্টের জন্য ইনকমিং ফীল্ডে ইয়াহুর জন্য পোর্ট নম্বর লিখুন 110
এসএসএল ড্রপ ডাউনে স্টার্টটলস নির্বাচন করুন
অথেন্টিকেশন এ টিপে নরমাল পাসওয়ার্ড নির্বাচন করুন
আউটগয়িং ফীল্ডে সার্ভার নেম এসএমটিপি নির্বাচন করে সার্ভার হোস্টনামে এর জন্য smtpmailyahooকম লিখুন
পোর্টের জন্য ইয়াহুর পোর্ট নম্বর লিখুন যা হল 465
এসএসএল ড্রপ ডাউনে sslটিএলএস নির্বাচন করুন
অথেন্টিকেশন এ টিপে নরমাল পাসওয়ার্ড নির্বাচন করুন
উসের নামে ফীল্ডে স্তুসের্ত্ব লিখুন
ক্রিয়েট একাউন্ট বোতামটি সক্রিয় রয়েছে
এটিতে টিপুন
অ্যাকাউন্ট কনফিগার করা হয়েছে
ইন্টারনেট সংযোগের উপর নির্ভর করে এটি কিছু সময় নিতে পারে
বাম প্যানেল এখন ইয়াহু অ্যাকাউন্ট প্রদর্শন করে
ইনবক্স এ টিপুন
ইয়াহু একাউন্টের সকল মেল এখানে ডাউনলোড হয়েছে
থান্ডারবার্ডের ব্যবহার ইয়াহু এবং জীমেল অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত ম্যাসেজ না শুধুমাত্র দেখার জন্য বরং একসাথে দুটি অ্যাকাউন্ট ব্যবস্থিত করতেও করতে পারেন
এখন প্রেফারেন্স সেটিংস দেখি যা থান্ডারবার্ডে ইমেল একাউন্টের জন্য উপলব্ধ
হতে পারে আপনি থান্ডারবার্ড থেকে পাঠানো মেলের একটি কপি জীমেল একাউন্টে রাখতে চান
উত্তর দিলে মূল ম্যাসেজ পুনরাবিত্তি করুন
জন্ক ম্যাসেজ সনাক্ত করুন বা কিছু ম্যাসেজ ডাউনলোড করবেন না যদি কম্পিউটারে ডিস্কের জায়গা পূর্ণ থাকে
বাম প্যানেল থেকে জিমেইল একাউন্ট এ টিপুন
থান্ডারবার্ড মেইল ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
ডান দিকে একাউন্টস এর নীচে ভিউ সেটিংস ফোর থিস একাউন্ট এ টিপুন
ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
বাম প্যানেলে আবার জিমেইল অ্যাকাউন্ট নির্বাচন করুন
এখন সার্ভার সেটিংস এ টিপুন
সার্ভার সেটিংস ডান প্যানেলে প্রদর্শিত হয়
চেক ফোর নিউ মেসেজেস এভারি চেক বাক্সে 20 লিখুন
থান্ডারবার্ড প্রতি 20 মিনিটে ম্যাসেজ যাচাই করবে
এম্পটি ট্রাশন এক্সিট বাক্স যাচাই করুন
যখনই আমরা থান্ডারবার্ডের বাইরে যাবো ট্র্যাশ ফোল্ডারের সকল ম্যাসেজ মুছে যাবে
এইভাবে আপনি সার্ভার সেটিংস কাস্টমাইজ করতে পারেন
অপশন ও নির্ধারিত করতে পারি মেলের কপি তৈরী করতে ড্রাফট ম্যাসেজ সেভ করতে সেভ করা ম্যাসেজের স্থান বদলাতে
বাম প্যানেল থেকে কপিস এন্ড ফোল্ডার্স এ টিপুন
কপিস এন্ড ফোল্ডার্স ডায়লগ বাক্স ডান প্যানেল প্রদর্শিত হয়
এই ডিফল্ট অপশনকে একই রকম রাখি
প্লেস a কপি আইএন এবং সেন্ট ফোল্ডের ওন ইতিমধ্যে নির্বাচিত রয়েছে
ডিস্কের জায়গা সেভ করার অপশন নির্ধারিত করতে বাম প্যানেল থেকে ডিস্ক স্পেস নির্বাচন করুন
এখন ডান প্যানেলে টো সেভ ডিস্ক স্পেস ডো নট ডাউনলোড অপশন দেখবেন
মেসেজেস লার্জের থান বাক্স যাচাই করুন
এখন কেবি ফীল্ডে 60 লিখুন
থান্ডারবার্ড 60কেবি এর থেকে বড় ম্যাসেজ ডাউনলোড করবে না
আরেকটি দরকারী বৈশিষ্ট্য হল জাঙ্ক ম্যাসেজ সনাক্ত করা
জাঙ্ক এবং জাঙ্ক ছাড়া ম্যাসেজ সনাক্ত করতে শেখাতে পারেন
প্রথমে জাঙ্ক সেটিংস নির্ধারিত করে ম্যাসেজেস জাঙ্ক এবং non জাঙ্ক এর জন্য চিহ্নিত করুন
প্রথমে প্রতিটি মেলের জন্য জাঙ্ক মেল বোতামে টিপে জাঙ্ক ম্যাসেজ নিজেই সনাক্ত করতে হবে
আপনার নির্বাচনের উপর ভিত্তি করে থান্ডারবার্ড নিজেই জাঙ্ক ম্যাসেজ সনাক্ত করবে এবং তাদের জাঙ্ক ফোল্ডারে স্থানান্তরিত করবে
একাউন্ট সেটিংস ডায়লগ বাক্সে বাম প্যানেল থেকে জাঙ্ক সেটিংস এ টিপুন
ডান প্যানেলে জাঙ্ক সেটিংস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
লক্ষ্য করুন যে এনেবল অ্যাডাপটিভ জাঙ্ক মেইল কন্ট্রোলস ফোর থিস একাউন্ট বাক্স ডিফল্টরূপে নির্বাচিত
ডো নট মার্ক মেইল এএস জাঙ্ক আইএফ থে সেন্ডার আইএস আইএন সূচিতে সকল অপশন যাচাই করুন
মুভ নিউ জাঙ্ক মেসেজ টো ফীল্ড নির্বাচন করুন এবং জাঙ্ক ফোল্ডের ওন অপশন নির্বাচন করুন
ওক তে টিপুন
এখন ইনবক্স এ টিপে প্রথম মেল নির্বাচন করুন
মেলের বিষয়বস্তু নীচে প্যানেলে প্রদর্শিত হয়
জাঙ্ক আইকনে টিপুন
হেডার জাঙ্ক মেইল প্রদর্শিত হয়
এইভাবে অন্যান্য প্রেফারেন্স টুল ও নির্ধারিত করতে পারেন
আমরা কি থান্ডারবার্ডে কনফিগার করা মেল একাউন্ট মুছে ফেলতে পারি160
হ্যাঁ আমরা পারি
বাম প্যানেল থেকে STUSERONEgmail ডট কম নির্বাচন করুন
একাউন্টস এর নীচে ভিউ সেটিংস ফোর থিস একাউন্ট নির্বাচন করুন
একাউন্ট সেটিংস ডায়লগ বাক্স প্রদর্শিত হয়
নীচে বাম কোণায় একাউন্ট একশনস এ টিপে তারপর রিমুভ একাউন্ট এ টিপুন
একটি ম্যাসেজ প্রদর্শিত হয়েছে
ওক তে টিপলে অ্যাকাউন্ট মুছে যাবে
যদিও এই টিউটোরিয়ালের উদ্দেশ্যে এই অ্যাকাউন্ট মুছবো না
ক্যানসেল এ টিপুন
এই ডায়লগ বাক্স বন্ধ করুন
আমরা ইমেল একাউন্ট মুছে ফেললে ঐ ইমেল একাউন্টের অনুরূপ সকল ফোল্ডার এবং মেলস থান্ডারবার্ড থেকে মুছে যাবে
বিশদ সূচনা থান্ডারবার্ড উইন্ডোর বাম প্যানেলে এখনও প্রদর্শিত হতে পারে
যদিও আপনি আবার লগ ইন করলে তা প্রদর্শিত হবে না
এর সাথেই মোজিলা থান্ডারবার্ড এর শেষে চলে এসেছি
এই টিউটোরিয়াল শিখেছি একটি ইমেল একাউন্টে নতুন ফোল্ডার যোগ করা
ম্যাসেজ খুঁজতে অ্যাডভান্সড ফিল্টার নির্ধারিত করা
ম্যাসেজ ফিল্টার্স ব্যবস্থিত করা
আপনি এও শিখেছেন যে ইয়াহু অ্যাকাউন্ট নিজে থেকে কনফিগার করা
একাধিক ইমেল একাউন্ট ব্যবস্থিত করা
একটি মেল অ্যাকাউন্টের জন্য সেটিংস বদলানো এবং একটি মেল একাউন্ট মুছে ফেলা
নির্দেশিত কাজ হিসাবে নিজের থেকে ইমেল অ্যাকাউন্ট নির্ধারিত করুন
অ্যাকাউন্টের সেটিংস বদলান
ম্যাসেজ আর্কাইভ করতে প্রেফারেন্স নির্ধারিত করুন
প্রেফারেন্সকে জাঙ্ক সেটিংস এ বদলান
ইমেল অ্যাকাউন্ট মুছুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিও টি ডাউনলোড করে দেখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়
বিস্তারিত তথ্যের জন্য contactspoken tutorialorg তে মেল করুন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
ধন্যবাদ